উবুন্টু সফটওয়্যার কেন্দ্রের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা উবুন্টু সফটওয়্যার কেন্দ্রের ব্যবহার সম্পর্কে শিখব
উবুন্টু অপারেটিং সিস্টেমে সফটওয়্যার ডাউনলোড ইনস্টল আপডেট ও আনইনস্টল করা
উবুন্টু সফটওয়্যার কেন্দ্র কি
এটি একটি টুল যা উবুন্টু অপারেটিং সিস্টেমে সফ্টওয়্যার পরিচালনার অনুমতি দেয়
আপনি এর ব্যবহার সফটওয়্যার খোঁজা ডাউনলোড ইনস্টল আপডেট বা আনইনস্টল করার জন্য করতে পারেন
উবুন্টু সফটওয়্যার কেন্দ্র প্রতিটি সফ্টওয়্যারের জন্য মূল্যাঙ্কন এবং সমীক্ষা সূচীবদ্ধও করে
এইভাবে এটি ব্যবহারের আগে আপনি এই সফ্টওয়্যার সম্পর্কে জানেন
এটি সফ্টওয়্যার ইতিহাসের রেকর্ডও রাখে
এই টিউটোরিয়ালে উবুন্টু সংস্করণ 1110 এর উপর উবুন্টু সফটওয়্যার কেন্দ্র ব্যবহার করছি
টিউটোরিয়ালের সাথে এগোনোর জন্য ইন্টারনেটের সাথে যুক্ত হওয়া আবশ্যক
সফ্টওয়্যার ইনস্টলের জন্য আপনার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হওয়া বা অ্যাডমিনিস্ট্রেটরের অধিকার থাকা প্রয়োজন
লঞ্চার থেকে উবুন্টু সফটওয়ারে সেন্টার আইকনে টিপুন
উবুন্টু সফটওয়্যার কেন্দ্র উইন্ডো প্রদর্শিত হয়
উইন্ডোর উপরে বামদিকে এএলএল সফটওয়ারে ইনস্টলড এবং হিস্টরি বাটন আছে
সার্চ ক্ষেত্র উপরে ডানদিকে আছে
উবুন্টু সফটওয়্যার কেন্দ্র উইন্ডো দুটি প্যানেলে বিভাজিত
বাম প্যানেল সফ্টওয়্যার বিভাগগুলির তালিকা প্রদর্শন করে
ডান প্যানেল ওয়াটস নিউ এবং টপ রেটেড প্রদর্শন করে
ওয়াটস নিউ প্যানেল সদ্য মুক্ত করা সফ্টওয়্যার সূচীবদ্ধ করে
টপ রেটেড প্যানেল উচ্চ ব্যবহারকারী জায়গা পাওয়া সফ্টওয়্যার তালিকা প্রদর্শিত করে এবং সবচেয়ে অধিক ডাউনলোড করা হয়েছে
শ্রেণীর মাধ্যমে সফ্টওয়্যারের জন্য ব্রাউজ করি
বাম প্যানেল থেকে ইন্টারনেটে টিপুন
ইন্টারনেট শ্রেণীর জন্য ইন্টারনেট সফ্টওয়্যার এবং শীর্ষ মূল্যাঙ্কিত সফ্টওয়্যার তালিকা প্রদর্শিত আছে
লক্ষ্য করুন কিছু সফ্টওয়্যারে টিক চিহ্নের সাথে একটি বৃত্ত রয়েছে
এটি দেখায় যে এই সফ্টওয়্যার কম্পিউটারে ইতিমধ্যেই সংস্থাপন করা আছে
ইন্টারনেট বিভাগে আরো সফ্টওয়্যার দেখতে এএলএল আইকনে টিপুন
এএলএল সফটওয়ারে যা ইন্টারনেট বিভাগে উপলব্ধ উইন্ডোতে তালিকাভুক্ত
সফ্টওয়্যার বাই নামে বাই টপ রেটেড বা বাই নিউয়েস্ট ফার্স্ট দ্বারাও ক্রমবদ্ধ করতে পারেন
উপরে ডানদিকে কোনায় ড্রপ ডাউন টিপুন
তালিকা থেকে বাই টপ রেটেড নির্বাচন করুন
ইন্টারনেট সফ্টওয়্যার মূল্যাঙ্কন অনুযায়ী সাজানো আছে
সফ্টওয়্যারের সম্পূর্ণ তালিকা দেখার জন্য যা কম্পিউটারে সংস্থাপিত আছে
ইনস্টলড বাটনে টিপুন
সফ্টওয়্যার শ্রেণী প্রদর্শিত হয়
সাউন্ড এবং ভিডিও এর সামনে ছোট ত্রিকোণ বাটনে টিপুন
সাউন্ড এবং ভিডিও এর জন্য কম্পিউটারে সংস্থাপিত সফ্টওয়্যারের সূচী প্রদর্শিত হয়
এএলএল সফটওয়ারে এ টিপুন এবং ড্রপ ডাউন থেকে প্রভাইডেড বাই উবুন্টু চয়ন করুন
উবুন্টু দ্বারা প্রদান করা সমস্ত সফটওয়্যার তালিকাভুক্ত আছে
এখন ভিএলসি মেডিয়া প্লেয়ার সফ্টওয়্যার সংস্থাপন করুন
উইন্ডোর উপরে ডানদিকে সার্চ বাক্সে ভিএলসি লিখুন
ভিএলসি মেডিয়া প্লেয়ার প্রদর্শিত হয়
এখন ইনস্টল এ টিপুন
অথেন্টিকেশন ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
আপনার সিস্টেম পাসওয়ার্ড লিখুন
অথেন্টিকেট এ টিপুন
প্রোগ্রেস বারে দেখুন এটি দেখায় যে ভিএলসি সংস্থাপন করা হচ্ছে
সংস্থাপিত হওয়া প্যাকেজের আকার এবং সংখ্যা অনুযায়ী সংস্থাপন কিছু সময় নিতে পারে
উপরের বাটন দ্বারাও অগ্রগতি চিহ্নিত হয়
আপনি অন্যান্য অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতে পারেন যখন সংস্থাপন করা হয়
ভিএলসি সংস্থাপিত হওয়ার পর এখানে ভিএলসি এর সামনে একটি ছোট টিক চিহ্ন থাকে
ডানদিকে রিমুভ বাটন প্রদর্শিত হয়
আপনি যদি ভিএলসি আনইনস্টল করতে চান শুধুমাত্র রিমুভ বাটনে টিপুন
একইভাবে আপনি সমস্ত অন্যান্য সফ্টওয়্যার প্যাকেজ খুঁজে সংস্থাপিত করতে পারেন
এখন ইতিহাস দেখুন
এটি সংস্থাপন সহ সকল পরিবর্তন দেখার অনুমতি দেয় আপডেট এবং সফ্টওয়্যার অপসারণও
হিস্টরি তে টিপুন
হিস্টরি ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
আপনি এএলএল চেঞ্জেস ইনস্টলেশনসহ আপডেটস এবং রিমুভালস দ্বারা ইতিহাস যাচাই করতে পারেন
আল চেঞ্জেস এ টিপুন
সকল পরিবর্তনের তালিকা প্রদর্শিত হয় যা হল ইনস্টলেশনসহ আপডেটস এবং রিমুভালস
আপনি নিয়মিত সংস্থাপিত সফ্টওয়্যার আপডেটও করতে পারেন
উবুন্টু এবং উবুন্টু সফটওয়্যার কেন্দ্র সম্পর্কে আরও তথ্য উবুন্টু ওয়েবসাইটে খুঁজে পেতে পারেন
আমরা উবুন্টু সফটওয়্যার কেন্দ্রের উপর টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
এই টিউটোরিয়ালে আমরা উবুন্টু সফটওয়্যার কেন্দ্রের ব্যবহার সম্পর্কে শিখেছি
আমরা উবুন্টু অপারেটিং সিস্টেমে সফ্টওয়্যার ডাউনলোড সংস্থাপন আপডেট এবং আনইনস্টল সম্পর্কেও শিখেছি
আপনার জন্য নির্দেশিত কাজ আছে
উবুন্টু সফটওয়্যার কেন্দ্র ব্যবহার করে থান্ডারবার্ড ডাউনলোড করুন এবং সংস্থাপন করুন
নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সংক্ষেপে বিবরণ করে
আপনার কাছে ভালো ব্যান্ডউইডথ না থাকলে এটি ডাউনলোড করেও দেখতে পারেন
কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালারও আয়োজন করে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
আরো বিস্তারিত জানার জন্য কনট্যাক্ট at স্পোকেন হাইফেন টিউটোরিয়াল ডট অর্গ তে লিখুন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
এই সম্বন্ধে আরও তথ্য এই ওয়েবসাইটে দেখতে পারেন
স্পোকেন হাইফেন টিউটোরিয়াল ডট অর্গ স্লাশ ন্মেইক্ট হাইফেন ইন্ট্রো
আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
ধন্যবাদ